উম- তার গেট -এর সামনে সবুজ ঘাস আছে |

দুটো লোক আছে-এ- তার মেশিন -এ কাজ করছে-এ--

চারটে মেয়ে বসে আছে এর ভেতরে একটি লাইট ।

একটি রাস্তার কাজ হচ্ছে-এ- কিছু গাছ পালা দু সাইড -এ দেখতে পাচ্ছি-ই--

আর পেছনে গাছপালা ওপরটা আকাশ।

একটা পোস্টার পোতা আছে লেফ্ট -এ আর গেছে চার সাইড -এ ।

হরিণ আছে বাক্স তার খেতে দেওয়া--

সামনে একটা বালতি রাখা আছে বালতির নি কাছে তে--